এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি।

একটি ছেলের হাতে ব্যাট দেখা যাচ্ছে।

মাঠের মাঝখানে একটি গরু আছে।

আমরা এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

টেবিলের চারিদিকে অনেক মানুচজন দাঁড়িয়ে আছে।

আমরা এখানে কতগুলি বিল্ডিং দেখতে পাচ্ছি।

পাশে দুই তিনটি ম্যাম দেখতে পাচ্ছি।

সামনের দিকে একটি বড়ো গেট দেখা যাচ্ছে।

এদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

বাড়িটির দেওয়ালে কয়েকটি জানলা দেখতে পাচ্ছি।

বাড়িটি সম্পূর্ণ সবুজ রঙে রং করা।

উপরে একটি ফোন পে স্ক্যানার রয়েছে।

জায়গাটিতে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

মঞ্চের পাশে কতগুলো মাইক দেখা যাচ্ছে।

মাঠেতে এদিকে অনেক বড়ো বড়ো গাছপালা রয়েছে।

জঙ্গলের পাশে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে।

নদীটির জল সবুজ রঙের হয়ে আছে।

অটোর পাশে দুজন লোক দেখা যাচ্ছে।

উপরে কতগুলি সাদা লাইট জ্বলতেসে।

সামনে একটি বড় টেবিল রাখা আছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্চি।

ফুলের টবগুলি ফোমের ওপরে রাখা।

এখানে কয়েকজন ছেলে জিম করতেছে।

পিছনদিকে একটি বালতি রাখা আছে।

ছবিটিতে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাস আচে।

এদিকে অনেক সাইকেল সাজানো রয়েছে।

দেওয়ালের পাশে একটি ঠাকুর রাখা আছে।

পিছন দিকে একটি বাড়ি নির্মাণের কাজ চলছে।

নিচে একটি ডাস্টবিন দেখতে পাচ্ছি।

দেওয়ালের চারিদিকে অনেক জিনিসপত্র সাজানো আছে।

ছবিটি দেখে মনে হচ্ছে একটি সেলুন ।